এই ছবিটিতে কুমারগঞ্জ গ্রামিন হাসপাতালের এর প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি দোকা আঃ সাইকেলের দোকানের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

রাস্তার পাশে বিভিন্ন ধরনের যানবাহন পার্ক করা রয়েছে।

কাঁচের জানলার ভেতর থেকে একজন গ্রাহককে বসে থাকতে দেখা যাচ্ছে।

দেওয়ালে ও তাকগুলিতে একাধিক এল_ই_ডি টি_বি দেখা যাচ্ছে।